নো পার্কিং লেখা সত্ত্বেও একটি গাড়ি থেমে আছে।

এবং এখানে অনেক লুক কেনাকাটা করতে দেখা যাচচে।

এখানে প্রাইস লেখা আছে দুশো ঊনপঞ্চা-তিনশো ঊনপঞ্চাশ টাকা।

এর পাশে আরেকটি আছে পাঁচশো নিরানব্বই টাকা।

এটি একটি মনে হচ্ছে গেস্ট হাউস ।

দুটো গাড়ি আছে এবং অনেকগুলি গাছপালা আছে।

ভিতর থেকে একটি সুন্দর পরিবেশ দেখানো হয়েছে।

এটি একটি পার্ক হতে পারে যার মধ্যে অনেকগুলো গাছ--

এই ঘরের মধ্যে দুটো কম্বল এবং একটি ব্যাগ আছে যারপাশে একটি চেয়ারে --

এটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটি খুবই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়ে--

মধ্যে অনেক লুকজন ভিড় করে আছে।

এরমধ্যে অন টি_এন_জি_সি_এল ডিউটি লেখা আছে।

এবং এর চারিপাশে বড় বড় গাছপালা আছে এবং--

একি এটি একটি মেন রুট যা মদ্যে অনেকগুলো গাড়ি বাইক চলাচল করে।

এবং সামনে অনেক বাইক দাঁড়িয়ে আছে এবং অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে প্রচণ্ড ভিড় ব--

এটি হলো বা কোনো বনদপ্তর যার মধ্যে একটি ভাল্লুক খেলা করছে।

ভাল্লুকের খেলা দেখতে খুবই সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে এবং চারিপাশে অনেক সুন্দর গাছপালা আছে দেখতে সুন্দর।

এটি একটি জিম যার মধ্যে--

টাইলস লাগানো এবং লাইটিং আছে এবং জিমের চারিপাশে মনে হচ্ছে--

দেখা যাচ্ছে দেখতে খুবই সুন--

এখানে দোকানটি খোলা অবস্থায়ও থাক আছে।